এখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা বড় নদী আছে নদীর ওপারে প্রচুর বড় বড় বিল্ডিং আছে।

ঘরটার মধ্যে একটা বসে থাকার জায়গা করে দেওয়া হয়েছে।

এবং অনেকগুলি আয়নাও লাগানো আছে।

সামনে একটা ম্যাম ও দাঁড়িয়ে আছে যে বাচ্চাদেরকে কিছু শেখাচ্ছে।

আমি একটা সামনে অনেক বড় মন্দির দেখতে পাই।

ফুলের সাইড -এ কিছু ঝুড়ি ও নামানো আছে।

সামনে অনেক বড় একটা রোড দেখতে পাচ্ছি রোড -টা পুরো ফাঁকা।

পেছনে অনেকটা বড় মাঠও আছে সাইট -এ অনেক গাছপালাও আছে।

সামনে একটা টাওয়ার - ও আছে অনেক ঘরবাড়িও আছে একটা লাইট - ও আছে।

সামনে দেখতে পাচ্ছি একটি জি.সি.বি. মাটি খুঁড়ছে।

দুটো পাখিকে খাঁচাতে ভরা আছে।

সামনে অনেকগুলো গাড়ি দাঁড় করানো আছে একটা বাইক ও দাঁড় করানো আছে- এ |

আমরা একটা অনেক বড় রাস্তা দেখতে পা--

গাছটা খুবই পরিষ্কার এবং খুবই সুন্দর লাগ--

মিষ্টি দোকানের সামনেই একটা সাইকেল ও দাঁড় করানো আ--

ট্রী সাইড -এ একটা কালো রঙের সাইনবোর্ড -ও আছে।